মাঠের মাঝখান দিয়ে ইলেকট্রিক পোস্ট দিয়ে তার চলে গেছে এবং চারিদিকে।

আমরা এখানে একটি এইযে ছবি টি দেখতে পাচ্ছি সামনে দিয়ে একটি রাস্তা চলে গেছে। রাস্তার পাশে একটি একতলা বিল্ডিং ।

আহ আহ আহ ট্রেনিং দেওয়া হয়। ঘরটির সামনে একটি বাইক দাঁড় করানো আছে।

পাশে এ এ পাঁচিল দেওয়া আহ ঘর আছে এবং দেওয়ালটি নকশা করা।

আমরা এখানে একটি মাঠের দৃশ্য দেখতে পাচ্ছি। পাশ দিয়ে একটি পাকা রাস্তা চলে গেছে।

দূরদূরান্ত ও ও ও এ বেশ কিছু গাছ দেখতে পাচ্ছি। সামনে একটি উঁচু ও পাহাড়ের মতো ও ও দেখতে পাচ্ছি।

আমরা এখানে একটি দূর থেকে তোলা ছবি দেখতে পাচ্ছি। কোনো ছাদ থেকে তোলা হয়েছে।

একটি চেয়ার এ বসে বেশ কিছু ছেলেমেয়ে বসে আছেন সে শ্রোতা হিসাবে।

একটি নিউ ভলভো গা । সেটা গুটি বাস টিকে।

এবং সেখানে বেশ কয়েকটি ছেলে মে এহ ছেলে ফুটবল খেলছে।

এবং তার বাইরে বাউন্ডারি র বাইরে প্রচুর গাছ আমরা দেখতে পাচ্ছি।

এবং বিল্ডিং টি এই একটি সা আ গোলাপি এবং সাদা রঙের এবং পিছনে একটি দরজায় দেখতে পাচ্ছি।

আমরা এখানে একটি বহুতল বিল্ডিং দেখতে পাচ্ছি।

এবং চারিদিকে আলো স্তম্ভ দেখতে পাচ্ছি। কিছু কিছু বাহারি গাছ ও আমরা দেখতে পাচ্ছি।

আমরা এখানে একটি দোকান দেখতে পাচ্ছি।

এবং একটি ম মহিলা এবং একটি লোক বসে আছেন। সামনে দুধ নিয়ে আসছেন একটি লোক সাদা গেঞ্জি পরে।

যেটির চারিদিকে পাথর দিয়ে এ-এ-এ মোজাইক করা।

এবং ও তিনটি এ দে আহ দেবদেবীর মূর্তি আছে।

এ প্রচুর আহ আহ গাছ আগাছা গাছ দেখতে পাচ্ছি সবুজ সবুজ।

আমরা এখানে একটি ফাঁকা জায়গা দেখতে পাচ্ছি।

তার একদিকে কিছু গাছ একদিকে উঁচু ও ঢিপি দেখতে পাচ্ছি।

যেখানে একটি নৃত্যশিল্পী তার নির্দিষ্ট পোশাক পরে নৃত্য পরিবেশন করছে।

এবং সামনে তাক আছে সেখানে চুল কাটার বিভিন্ন রকম যন্ত্রপাতি জলের জায়গা রয়েছে।

মেঝেতে কার্পেট বিছানো এবং উনো এবং তাকেতে বিভিন্ন রকম প্রোডাক্ট ও আ সাজানো আছে।

যেখানে তিনটি মানুষ ও নির্দিষ্ট তাদের পোশাক পরে মাঝখানে কিছু বলছেন।

পাশে বেশ কয়েকজন মানুষ দাঁড়িয়ে আছেন। পিছনদিকে বিভিন্ন রকম --

আহ আহ এইযে ছবি দেখতে পাচ্ছি এবং সামনে পাহাড়ি এ-এ এই ছবি ও দেখ --

এবং ও ও ও ও মাছ গুলি জ্যান্ত। মাছগুলি শিঙি মাছের আহ আহ মুখে সিং আছে।

যেখানে বিভিন্ন রকম ও বিভিন্ন রকম সাইজের তাক করা আছে। তাকেতে বিভিন্ন রকম ও ও প্রোডাক্ট রাখা আছে।

সিলিং এ একটি সিলিং ফ্যান ঝুলছে এবং একটি লোক সেলফি তুলছে।

এবং বারান্দায় আহ এক এ ক ক একটি ছেলে একটি মেয়ে কে দেখতে পাচ্ছি।

কিছুটা জায়গা দেখছি মাটি খুঁড়ে একটু উঁচু করে রাখা আছে। তারি পাশে একটি মন্ডপ রয়েছে ।

আহ আহ আ কালারিং কাপড় দিয়ে এবং বাঁশের টানা দেওয়া আছে মণ্ডপটি।